এ লোক লাগিয়ে আছে এবং সামনে দিয়ে কিছু গাড়ি এগিয়ে আসছে এদিকে ।

তো এই পুকুরের জলটি এখন ঐতো সন্ধ্যার সময় ফটো তোলা হয়েছে তাই জন্য পুকুরের জল কালোই দেখাচ্ছে যার পাশে গাছ গুলো সব কালো কালো ভাব হইয়াছে কারণ আনার সময় ফটো তোলা হয়েছে তো তাই দেখতে খুব ভাল্লাগছে সন্ধ্যার টাইম ।

সামনে অনেকগুলো মিষ্টি দেখা যাচ্ছে নানা রকমের মিষ্টি সব রকম মিষ্টি হয়তো ওই দোকানে পাওয়া যায় মিষ্টি গুলো দেখতে খুব ভালো লাগছে দেখতে কেমন একটা--

দায়তো কোনো স্টেট ব্যাঙ্ক এখানে লোক উম পয়সা তোলা করে বোঝা দেওয়া বা তোলা করে দেখতে-এ এই ব্যাঙ্ক -টিও অনেক পুরানো লাগছে পুরাতন ব্যাঙ্ক ।

সামনে বেশ সুন্দর সুন্দর ফটো তুলেছি | কোনো মাঠের চারপাশটা শুধু গাছ উম-গাছ দেখা যাচ্ছে | গাছ গুলোর পাশে সবুজ মাঠ।

নতুন তৈরী করা বটে অনেক সুন্দর লাগছে দেখ--